অ্যাঁ ওদিকটা একটা হু- সাদা বিল্ডিং মতো বিল্ডিং --]

ট্র্যাক্টর -এর শোরুম স্বরাজ বলে লেখা আছে।

আর হয়তো শেঠ বানানো আছে হুম সেই--

কতগুলো ডাক্তার সব মা মুখে মাস্ক লাগিয়ে আছে নতুন ডাক্তার মাস্ক লাগিয়ে আছে একজন বৌ মুখে মাস্ক লাগিয়ে দাড়িয়ে আছে।

একদিকে লাল লাল মাটি দেখা যাচ্ছে ওদিকে সবুজ রঙের দেওয়াল দেখা যাচ্ছে।

ওখানে দুকুচো রাখা আছে গোল গোল দুকুচো।

সমানে স্টল স্টল আমাদের দোকান কিছু জিনিসপত্র রাখা আছে।

সেখানে যেকোনো শোরুম আছে সেখানে --]